এখানে একটা বড় গাডোয়াল দেখতে পাওয়া যাচ্ছে।

অনেকগুলু গাসপালা দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলু লোক দেখতে পাওয়া যাচ্ছে।

এই সোবিটিতে দেখতে পাওয়া যাচ্চে যে--

এখানে একটা চুরির দুকান দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্চে যে এখানে একটা দোকান দেখতে পাওয়া যাচ্চে।

এখানে অনেকগুলু গাসপালা দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে রাস্তার পাশে একটা সার্ভিসিং দেখতে পাওয়া যাচ্চে।

এখানে অনেকগুলো গাসপালা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে অনেকগুলু ঘরবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

এখানে একটা অফিস দেখতে পাওয়া যাচ্ছে।

দোকানে অনেকগুলু হলুদ রঙ্গের মালা দেখতে পাওয়া যাচ্ছে।